হ্যাঁ হ্যাঁ আম~ আমাদের যেমন তোমার হচ্ছে বছরে তো দুইটা ঈদ সাথে তো ওই ঈদের সময় যেই specially telefilm গুলা বের হয় তারপর close-up কাছে আসার গল্প থেকে নাটক বের হয় এগুলা দেখা হয় কারণ ঈদের সময় যে নাটক গুলা বা কাজগুলা হয় ওগুলো সবসময়ই special থাকে, ওগুলা সারা বছরের কাজের থেকে যেহুত একটু আলাদা হয় তার জন্য তোমার ওগুলা দেখা হয়. জি

আপনে আপনার সময় কাটান, অবসর সময়টা? হ্যাঁ হ্যাঁ এভাবে আম~ সময় কাটানো হয় অবসর সময়, আবার ধরো মাঝে মাঝে যদি মন খারাপ থাকে মনে হয় অনেক বেশি depression লাগতেসে, একটা দুইটা series দেখি তখন একটা series শুরু করি কারণ একটা series দেখা শুরু করলে ওই series এর দিকে হচ্ছে তোমার মনোযোগ চলে যায় তখন মাথার মধ্যে অন্য কোন tension বা অ্যাঁ খারাপ চিন্তা ভাবনা থাকেনা তো দেখা যায় মাঝে মাঝে উম mood চিন্তাভাবনা change করার জন্য কোন একটা series দেখা শুরু করি ভালো একটা series দেখলে আসলে mood ও change হইতে পারে তোমার জী, আচ্ছা আপা আপনি কি গান শোনেন?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 না আমি ততটা গান শুনি না, আর এমনিতে আপা আপনে কোন ধরনের গান গুলা ভালো লাগে? এমনিতে আমি বাংলা band এর গান শুনি, বাংলা band এর গান গুলোই আমার ভাললাগে. movie তে যেই গানগুলো দেখানো হয় ওগুলো আসলে একদমই শোনা হয় না, band এর গান তোমার আ slow-mo যেত্ গুলো থাকে ওগুলা গান বেশি ভালো লাগে, ওগুলাই শুনি আর bus এর মধ্যে আসলে জোরে জোরে কী ধ~ মনে কর disco song তো আসলে যায়ও না তোর ঠান্ডা গান গুলোই দেখা যায় শুনতেসি শুনেও আরাম লাগতেছে আর মাথাটাও ঠান্ডা লাগতেছে, এই আর আপু এখন যে বর্তমানে rap song গুলা যেভাবে বাইর হচ্ছে বা যেভাবে চলতেছে প্রাধান্য পাচ্ছে ওগুলি কি আপনার ভালো লাগে? আমার সত্যি কথা বলতে আমার rap song একদমই পছন্দ না, rap song যখন কোন party তে দেখি কেউ rap song চালাচ্ছে ঠিক আসে ওইটা normal. কিন্তু আমি বাসায় বসে একটা rap song শুনবো TV তে ছেড়ে cassette এ ছেড়ে বা তোমার bus এ করে কোথাও যাচ্ছি বাহ বাহিরে যাচ্ছি তখন headphone এ একটা rap song লাগায়ে শুনবো এরকম আমার একদমই পছন্দ না আমার উল্টা এটা হয় সে ধরো rap song শুনলে আমার মাথা ব্যথা করে , বুঝছো

উম sound এ মানে অনেক জোরে sound pollution এ যদি তুমি থাকো এই ক্ষেত্রে হচ্ছে তোমার brain damage ও দেখা দেয়. তো আমার পছন্দ না এই জন্য আমি শুনিও না. হম এছাড়া মনে করেন অ্যাঁ আগে তো মনে করেন rap song গুলোয় কোনো ছেলেরা যেমন school এর college এর কোন program বা January happy new year এর program এ ধরনের program গুলোতে আনত কিন্তু এখন তো সচরাচর এটা অনেকটাই প্রাধান্য পাচ্ছে এখন দেখা যায় বিয়েবাড়িতেও rap song ই আনা হয়.

বিভিন্ন type এর মানুষ বিভিন্ন type এর গান শুনতে পছন্দ করত আর ওই section গুলো আলাদাই থাকতো গানের ক্ষেত্রে কিন্তু এখন দেখা যায় কি সব section এর গান একদম মিলিয়ে মিশিয়ে একাকার করে দিসে যার কারণে এখন মনে করো একটা গান start হয় গানতো শুনলে প্রথম দিকে মনে হয় আচ্ছা ঠিক আছে এটা একটা normal classic গান পরে গানের মাঝখানে দেখা যায় আবার rap song মানে কোন আগা মাথা থাকেনা গান এমনভাবে mix করে বের করতেসে তো আমার আসলে এগুলা ভাললাগে না আমার classic song অনেক পছন্দ এজন্য আমি পুরানো গান অনেক শুনি পুরানো দিনের গান search করে করে শুনি আবার মাঝে মাঝে হচ্ছে তোমার গান শুনতে ভালো না লাগলে শুধুমাত্র কোন একটা ছেড়ে বসে থাকি, কোন song ই শুনি না দেখা যায় এমন হয় অনেক সময়. তুমি হ

এখন আবার দেখা যায় robotic dance গুলাউ বেশি চলতেসে. আমার robotic dance সম্পর্কে কোনো idea নেই, অ্যাঁ তুমি কি একটু বলবা এটা কী? ওই যে robot এর style এ যে dance গুলা হয়, কোথায় slow motion এ আচ্ছা আচ্ছা break dance এর মতো অনেকটা.

আচ্ছা আচ্ছা, ঐটা কি এখন অনেক trendy নাকি? হ্যাঁ বর্তমানে অন্যান্য যে সেটাও অনেক trendy তো এখন এটা দেখতেছি বাংলাদেশেও অনেকটাই follow করা হচ্ছে সব dance, normal dance মধ্যে robotic dance এর একটা দুটা স্টেপ ঢুকিয়ে দেওয়া হচ্ছে. হ্যাঁ হ্যাঁ বাইরের দেশে কোন একটা কিছু famous হলে বা trendy হলে ওই, ওই গানটা বা ওই নাচটা বা ওই নাটকটা বাংলাদেশেও আসলে copy করা হয়. আমাদের দেশে আসলে এরকম হয়েই থাকে যে copy, copy হয় বেশি art গুলো তো এটা trend নতুন হয়তো বা আমি এই trend সম্পর্কে বেশি কিছু জানি না break dance সম্পর্কে তবে এটা কেমন হয় দেখসি একবার দুইবার এছাড়া

তাহলে আপু আপনি একটা কাজ করে দিবেন আমার? আপনি আমাকে সুন্দর পরে কয়েকটা movie বা কয়েকটা series উপন্যাস যেগুলো আপনার কাছে অনেক ভালো লাগছে ওই বইগুলা আমাকে text করে দিবেন আচ্ছা ঠিক আছে এরকম তোমাকে আমি অবশ্যই message দিয়ে বলে দিব যে কী কী তোমার উপন্যাস বই গান শুনি শুনতে পারো, তবে উপন্যাসের ক্ষেত্রে আমি বলবো যে হুমায়ুন আহাম্মেদের উপন্যাস গুলো খুব ভালো হয়. আর হুমায়ূন আহাম্মেদের তোমার যদি normal উপন্যাস পড়তে ভাললাগে নায়ক নায়িকা য~ বা কোন একটা কেন্দ্র চরিত্র ভিত্তিক, তুমি himus যে series টা আছে এটা পো~ হচ্ছে তুমি পড়তে পারো হুমায়ুন আহাম্মেদের হিমুকে নিয়ে লেখা অনেক একটা মানে বইয়ের series ই আছে ওটা দেখতে পারো আর তোমার যদি একটু thriller কিছু পছন্দ হয় সেই ক্ষেত্রে তুমি পড়তে পারো. এছাড়া আমি তোমাকে হচ্ছে message দিয়ে জানিয়ে দিবো তুমি কী কী পড়তে পারো অবসর সময়ে বা কী কী দেখতে পারো, কেমন? তাহলে আমি ওই গল্পটাই সংগ্রহ করে আমার অবসর সময় গুলাতে পড়ে সময় কাটাতে পারব. ঠিক আছে পড়ে আমাকে জানাবে যে কেমন লাগলো তোমার, ঠিক আছে? অবশ্যই, যাই হোক আপু আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো আপনার থেকে নতুন নতুন advice পেলাম তাই জন্য অসংখ্য ধন্যবাদ. ঠিক আছে তুমিও ভালো থাকবে, আবার কথা হবে.

হ্যাঁ, হ্যাঁ বলো কাকিমা কেমন আছো?

ভালো আছি, আমি তো একটা নতুন phone কিনেছি

এইতো কদিন ধরে একটা phone নতুন কিনবো কিনবো তোকে ভাবলাম Whatsapp এ জানাবো

তা তো এই এখন phone করেছিস দেখি তাই আমি তোকে জানালাম আর কি,

ও, কখন ঘুম থেকে উঠেছ?

উঠেছি, অনেক্ষন উঠেছি

তুই কী করছিলিস?

হম সবে ঘুম থেকে উঠলাম

ও উঠেছি এই তো কাজ সারছি, কাকা চা আনতে গেছে

ও ,তুমি কবে phone কিনেছো?

এইতো দু একদিন হবে phone কিনেছি, তোকে ভাবলাম Whatsapp এ জানাবো

ও, আমার phone e দেখলাম missed call কালকে রাত্রি বেলা তাই আজকে phone করলাম

ও, তালে

হ্যাঁ, কবে phone কিনতে গেছিলে?

এইতো এর মধ্যেই phone কিনতে গেছিলাম

আমি তো খুব একটা বুঝিনা, ওই নিয়ে গেছিলাম

কী কী phone এ download করেছো?

download এখনো কিছু করিনি, করবো

হ্যাঁ হ্যাঁ, Facebook দেখছিলাম

ও, তুমি তো আগেও Facebook দেখতে পারতে

কী দেখবো, যা যা থাকে যা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

ও আর Youtube, Youtube দেখো?

হ্যাঁ Youtube দেখি জ্যোতিষ দেখি Youtube খুলে

সেগুলো কী কী দেখো সেটা বলো

কালকের দিন টা, কালকের দিন টা কেমন যাবে সেগুলো দেখি, দেখি আগে দেখি কালকের দিন টা কেমন যাবে রাত্রি বেলা Youtube খুলেই আমি জ্যোতিষী টা দেখি কালকের দিন টা কেমন যাবে, কালকের দিন টা, কালকের দিন টা কেমন যাবে সেগুলো দেখি, দেখি আগে, দেখি কালকের দিন টা কেমন যাবে রাত্রি বেলা Youtube খুলেই আমি জ্যোতিষ টা দেখি, কালকের দিন টা কেমন যাবে। এই সবসময় মেলে না রে, একদিন মেলে একদিন মেলে না।

আর কী এইতো সারাদিনের কাজ খালি কাজ না থাকলেই একটু mobile ঘাটি, সারাদিনের কাজ কী করবো

ও, ভালো

হ্যাঁ, ভালো তো ভালোই, তুই এখন কি করছিস?

হুম।

Youtube আমার খুবিই ভালো লাগে , Youtube এ কী বলতো অনেক কিছু দেখা যায়

Youtube এ অনেক কিছু দেখা যায় জ্যোতিষ বিদ্যা গুলো একটু দেখি মাথার মধ্যে সবসমই ঘোরে কী জানি কালকের দিন টা কিরম যাবে, ওগুলো দেখি কিন্তু সবসময়ই সবকিছু তো মেলে না

এক আদ দিন এক আদ দিন মেলে না, তারপরে ওইযে সব দেখাচ্ছে কোথায় কোথায় কত বিপদ ঘোটেছে, নৌকো গুলো ডুবে যাচ্ছে দুটো বাচ্চা কীভাবে তলিয়ে গেলো, এক আধ দিন মেলে, এক আধ দিন মেলে না, তারপরে ওইযে সব দেখাচ্ছে কোথায় কোথায় কত বিপদ ঘটেছে, নৌকো গুলো ডুবে যাচ্ছে, দুটো বাচ্চা কীভাবে তলিয়ে গেলো, তারপরে কত দেরিতে পেলো।

বাচ্চা দুটোকে আমা আমি~আমার

আমি আমার ঠাকুমা কে সেদিন এই কথা টা বললাম, যে একজন যেন বাচ্চা নৌকায় তলিয়ে গেল বিশ্বাস করল না,

ও, সকাল বেলা ভালো আছেন, চা খাওয়া হয়ে গেছে আপনার?